অনেক পেপসির বোতলও লক্ষ্য করা যাচ্ছে।

যাদের পরনে লাল হলুদ নীল সবুজ রঙের পোশাক পরা এবং বাড়িও লক্ষ্য করা যাচ্ছে।

কালো কালার এর একটা বড় গরু দেখতে পাওয়া যাচ্ছে গরু ঘাস খাইতেছে।

একজন মানুষ মই নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

লোকজন দূর থেকে এসেছে তা দেখার জন্য।